পাশে দুটো লাল রঙের চেয়ার দেখা যাচ্ছে একটা এ. সি. দেখা যাচ্ছে।

একটা প্যান্ডেল দেখা যাচ্ছে।

বাড়িটার দেয়ালগুলোর চুন সিমেন্ট খসে খসে পড়েছে।

এখানে বিশাল বড় একটা বিল্ডিং দেখা যাচ্ছে।